ভিতর দিকে পেন ফেন সবকিছু অনেক রাখা আছে ।

এটা একটা সামনে মন্দির আছে। নীল অরেঞ্জ পিঙ্ক দিয়ে মন্দিরটা দুপাশে গাছ |

এটা গঙ্গারামপুর পৌরসভা | লেখা আছে সাইন বোর্ডে | জিও লেখা আছে | নীল সাদা দাঁড়িয়ে আছে | মমতা ব্যানার্জী অভিষেক মুখার্জীর ছবি লাগা রয়েছে | তিনজন ভদ্রলোক যাচ্ছে।

লাল রঙের একটা বাড়ি কালো গ্রিল দিয়ে চারিদিক দিয়ে আটকানো আছে ওপরেও গ্রিল দেওয়া আছে চারিদিকের গ্রিল দেওয়াটা পাইপ দেওয়া আছে |

বাড়ির মতো করা | ওপরে চাল আছে অনেক গাছপালা আছে | অনেকগুলো লোক আছে ।

একজন ভদ্রলোক মাটি দিয়ে কোনো কিছু করছেন।

ডানদিকে সেভেন আপ -এর একটা আপনার এ ইয়ে আছে | বলে কি এটাকে বোর্ড লাগানো আছে | আর --